এবং ব্রিজ এবং নদী এই বলুন এবার এত সুন্দর একটা দৃশ্য আপনারা কোথায় দেখেছেন? এটি ভীষণ সুন্দর।

ফুল মানেই হল আনন্দ এবং এই আনন্দ উপভোগ--

নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন একটি পুরনো রাজবাড়ি |

নমস্কার এটি হচ্ছে সেই বহুমূল্য একটি বাচ্চাদের স্তম্ভ।